ঠাকুরমশাই দুজন মহিলা এবং একজন লোক এখানে পুজোটা করছেন এটি একটি দোকান।

তারা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

শেলফের মধ্যে অনেক রকমের বই রাখা আছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি জিনিসের দোকান।

অনেক রকমের আলমারি টেবিল চেয়ার আলনা সব রাখা আছে।

সোজা একটি রাস্তা ওই বিল্ডিং -টির দিকে চলে গেছে।

বিষ্ণু ঠাকুর হনুমান ঠাকুর শিব ঠাকুর কিছু ঠাকুর রাখা রয়েছে তাদের মালা উম-গলায় মালা রয়েছে।

একে অপরের সাথে কথা বলছেন সামনে একটি বিল্ডিং ।

নদী বয়ে চলেছে পাথরের মাঝখান দিয়ে।

কিছু পুতুল দাঁড়িয়ে আছে।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পারছি এটি একটি ডান্স ক্লাস । ডান্স আ ক্লাস হচ্ছে।

এখানে স ছোট ছোট বাচ্চা সবাই নাচানাচি এবং নাচ শিখছে।

এখানে একটি হাওয়া দেওয়ার মেশিন রয়েছে সবুজ কালারের।

মেশিনটির ওপরে অনেক ধুলো এবং সাইডে একটি টায়ারের রিং রাখা আছে পাশে একটি কাঠের টেবিল এবং তার ওপরে আরেকটি মেশিন রাখা আছে।

এক্ক মাঠ আছে একটি গাছ আছে দূরে অনেক বড় বড় বিল্ডিং ।

এখানে অনেক মানুষ এসে একত্রে ভিড় জমিয়েছে।

সামনে সবুজ রঙের ডেকোরেশন করা সাইডের ওয়ালে হলুদ রঙের ডেকোরেশন করা লাল রংয়ের পর্দা কিছু ফুল রাখা এবং একটি রিং লাইট রাখা আছে।

এখানে দুজন শিক্ষক দাঁড়িয়ে রয়েছেন কিছু বাচ্চা বসে বসে পড়ছে।